এবং দোকানটিতে লাল গোলাপি বেগুনি সবুজ বিভিন্ন রঙের রাখী রয়েছে।

এবং রাখি গুলোর ডিসাইন বিভিন্ন রকমের।

বিভিন্ন রকমের ফল রয়েছে এছাড়া আরও অন্য দোকানও রয়েছে।

এখানে একটি মেন রোড রয়েছে যে রোড -এর উপরে বাস --

এখানে কিছু ঠাকুরেরও ছবি রয়ে--

এটি একটি পাঠাগার পাঠাগারটার নাম মিতালি পাঠাগার এবং এটির আশেপাশে অনেক গাছপালা রয়েছে এবং এটি সুন্দর রঙ করা রয়েছে গোলাপি এবং সাদা দিয়ে।

এটি একটি খেলার মাঠ যেখানে ফুটবল খেলা হয়। এবং এখানে সবুজ ঘাস রয়েছে ছোট ছোট।

এটি বেগুনি এবং সাদা কালার করা রয়েছে।

এবং এখানে একটি ব্যক্তির চুল কাটিং করার পর সেটির ফটো তোলা হচ্ছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে এবং মাঠে সবুজ ঘাস ও আছে । মাঠের পাশে গাছপালাও রয়েছে এবং মাঠের পাশে অনেক বাড়ি ঘরও আছে।

এবং প্যান্ডেল -টিতে যে সিঁড়িটি রয়েছে সিঁড়িটির কালার ব্লু কালার রয়েছে। প্যান্ডেল -টির সামনে কিছু লোকজন দাঁড়িয়ে ফটো তুলছে।

এখানে একটি গেট দেখা যাচ্ছে। এবং গেট -টি বিভিন্ন ফুল দিয়ে সাজানো রয়েছে।